তার উপরে আকাশ আ মেঘেরও অস্ত যাচ্ছে।

যেটা টু উমম টু-টুসি আইস ফ্যাক্টরি সে ফেক্টরি ইর গেট খোলা আছে তার সামনে একটি চেয়ার ।

আমি-ই এই চিত্রে-এ দেখতে পাচ্ছি এটি একটি বড় ইট ভাটা।